দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে উম একটা উম লেখা আছে অনেক এম আ গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

খুব সুন্দর ভাবে ফুল দেওয়া আছে যেগুলি লাল রং সাদা রং উম আম নিল রংয়ের দেখাচ্ছে সেখানে একজন বেক্তি দারিয়ে আছেন যিনি সাদা রংয়ের একটা শার্ট পরে আছেন উম একটা ট্রাকটর দেখতে পাওয়া যাচ্ছে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে অনেক তার দেখতে --